কিরে সুরোজ কোথায় আছিস? সুরজিৎ,

হ্যাঁ আমি তাই ভাবছি, কিছু দিন ধরে তোর মানে কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। না এদিক সেদিক ও একটু কাজে ব্যাস্ত ছিলাম তো, তার জন্য মানে দেখাই পাওয়া যাচ্ছিলো না ঘরে বসে থাকছিলাম, আর একটু কাজ ছিল হ্যাঁ তুইতো কিছুদিন আগে তোকে তো বলেছিলাম বাড়ি গিয়ে আসিস একবার তোর সঙ্গে একটা অনেক দিন দেখা সাক্ষাত করা হয়নি একসঙ্গে বসে একটু গল্প টল্প করবো, কিন্তু আর সত্যি আর করা হচ্ছে না

আচ্ছা বেশ তাহলে একদিন সময় করে আসবি, প্রচন্ড চাপ যেই জন্যে phone টা করেছিলাম সেটা হচ্ছে বারই আগস্ট জুলাই যে প্রকল্প টা বেরিয়েছে, সেটা কি তুই সেটা মানে ঔ প্রকল্প কি তুইও পেয়েছিস? হ্যাঁ সেরকম পেয়েছি বলতে মানে একবার এসেছিল ঠিক আছে মানে নাম লিখে মানে নাম লিখিয়েছিলাম মানে এখন পর্যন্ত আসে নি আচ্ছা মানে এখন পযন্ত তুই পাসনি এইটাই তো সমস্যারে আমিও তো ভাবছিলাম যে একবার তোকে জিজ্ঞাসা করলাম, তোর ধর গ্রামের দিকে যেহেতু বাড়ি তোরা তো আগে পাবি আমাদের পৌরসভা থেকে কিন্তু সেরকম একটা শুনতে পাওয়া যাচ্ছে না হ্যাঁ ওটা তো বলছে মানে পঞ্চায়েত থেকে আমাদের আসছিল ঠিক আছে মানে আসার পর যে lockdown টা আসছিল না, তার জন্য মানে উপর থেকে বন্ধ করে দিয়েছিলো দেওয়া হ্যাঁ সেটাই আবার এই যোজনার মাধ্যমে আবার তিনটে মানে এই যোজনার মাধ্যমে তিনবরে কিস্তিতে টাকা দিচ্ছে জানিস তো উম না তা তো জানি না, তো বললে একটু বেশ ভালো হোত হ্যাঁ মানে ব্যাপারটা কি বলতো প্রথম যখন মানে তিনটে কিস্তি হবে প্রথম কিস্তি টা দাঁড়ায় এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হবে একটি পাকা বাড়ি তৈরী করার জন্য ঠিক আছে। প্রথম বার বোধয় তোর ওই উম তিপ্পান্ন হাজার টাকা মতো দেওয়া হবে বাড়িতে কাজের জন্য হ্যাঁ তো তাহলে মানে যত টাকা দেবে বলছে মানে একবারে দেবেনা তাই তো? না এই তিনটে কিস্তির মাধ্যমে টাকাটা দেবে। আর তুই যখন এই প্রকল্পটা যখন এই আব মানে এই প্রকল্পটা পাওয়ার জন্যে আবেদন করবি তোকে কিন্তু সমস্ত documents কিন্তু ঠিক ঠাক হতে হবে

একদমই ঠিক। প্রথমবার তোর উম প্রথম কিস্তি তো তোকে বললামই, যে তিপ্পান্ন হাজার টাকা দিতে হবে বাড়ির জানলা পর্যন্ত কাজ করার মতো ঠিক আছে। দ্বিতীয় কিস্তিতে কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকা দেবে ঠিক আছে। বাড়ি তোর হ্যাঁ retail level এর পর্যন্ত কাজ করার জন্য হ্যাঁ কেউ মানে প্রথম মানে হ্যাঁ হ্যাঁ বল বল বল

না পঁয়তাল্লিশ হাজার টাকা দেবে দ্বিতীয়বার

আর তৃতীয়বার দেবে তোর ত্রিশ হাজার ধর টাকার মতো। যেটা তোর ঔ টাকা দিয়ে তুই ছাদ, plaster তো তারপর ধর জানলা দরজা মানে যেগুলো তোর বা বাকি থাকবে সেগুলো করার জন্য হ্যাঁ আর যাদের ধর কোন পাকা বাড়ি নেই তাদের কিন্তু একমাত্র এই মানে এই এই আবাস যোজনাটা পাবে হ্যাঁ তো মানে যাদের যাদের আছে টাকা পয়সা তারা পাবে না নাকি? একদমই না কিন্তু এখন আমাদের দেশে কিন্তু আমাদের রাজ্যে এরকম হচ্ছিল জানিস তো, পাকা বাড়ি থাকা সত্ত্বেও তারা কিন্তু পাচ্ছে কিন্তু এটা কিন্তু উচিত না। এর জন্য এখন নতুন করে enquiry করা হচ্ছে যে করা বাড়ি পাচ্ছে, করা পাচ্ছে না

হ্যাঁ একবারই সেটাই, এবার ধর আবাস যোজনা মানে আবাস যোজনা ঘরের list তো দুহাজার তেইশে তো এখন তো বেড়িয়ে গেছে ধর তো প্রথম step হচ্ছে রাজ্য সরকারের এই যোজনার list কিন্তু check করার জন্য অ্যাঁ তোকে প্রথমে গুগুলের একটি ওয়েবসাইট এ search করতে হবে তারপরে তখন তুই উম ওটা office এ official যে website এ প্রবেশ করতে পারবি তারপরে সেখানে ঔ সমস্ত বেপারটা তুই জানতে পারবি হ্যাঁ তো মানে আম আমরা যখন করেছিলাম তখন মানে আমাদেরকে বলেছিলো যে survey টা হয়ে গেছে মানে আর তোদের কিছু করতে হবে না, এবার যখন বলছে যে আবার মানে নতুন করে মানে documents নেবে ওগুলো পুরো পুরো আব মানে আবার লাগবে বলছে হ্যাঁ অবশ্যই লাগবেতো। আবার ধর তুই কি বলে এই আবাস যোজনা ঘরটা পেতে গেলে কিন্তু তোর অনেকগুলো documents এর দরকার পড়ছে যেমন ধর তোর আধার card তারপরে ভোটার car আবার যদি job card থাকে তোর, সেটাও কিন্তু লাগবে।

তোকে কিন্তু সমস্ত কিছু ইয়ে দিতে হবে না block দিতে হবে হ্যাঁ ওটাই এখনো ধর আমাদের এই মানে পাড়া বা আমার পা মনে পরে যে কয়েকটা আগে গ্রাম পঞ্চায়েতে কি হতো, ঘরে ঘরে list তৈরী করা হতো ঠিক আছে, যে কার বাড়িতে করা বাড়ি পেয়েছে, করা ধর আবাস যোজনা পায়নি, হ্যাঁ কিন্তু যে survey টার কথা বলছিস তুই সেটা কিন্তু কিছুদিন আগে কিন্তু হয়ে গেছে

আমরাও দিয়েছিলাম তো আমাদেরটা আটকা পড়ে গেছে আ ঠাকুমারটা এসছে। একদমই ঠিক আবার ধর রাজ্য সরকার কিন্তু ঘরের list বা গ্রাম পঞ্চায়েতও ঘরের list কিন্তু অনেকে দেখতে চায়। তাইতো পশ্চিমবঙ্গ ধর অসংখ্য পরিবার অ্যাঁ আচ্ছা যাদের ধর সরকারি ঘরের প্রয়োজন কিন্তু তারা এখনো পর্যন্ত পায়নি গঙ্গার আবাস যোজনার ঘর, তো দুহাজার তেইশ সালে কিন্তু এই যোজনার ঘরগুলো প্রকাশিত হয়ে গেছে হ্যাঁ ওগুলোতো মানে কি বলবো ওগুলোতো সব হয়ে গেছে, আর যে এবার ধর রাজ্যে এখন ধর আমাদের কোন আবাস যোজনা প্রকল্পটা তো খুব ভালো মতই চলছ। এখন আমাদের সরকারের কিন্তু উদ্যোগটা কি হচ্ছে বলতো যে আমরা অ্যাঁ ঠিক ভাবে যেন সমস্ত রকম সুবিধা পাই যেন কেউ পশ্চিমবঙ্গে বা যে সমস্ত পরিবার তাদের কোন রকম ধর পাকা বাড়ি নেই হ্যাঁ যারা ধর মাটির বাড়ি বা টিনের ঘর ঘরে বসবাস করে তাদেরই কিন্তু বিনামূল্যে এই পাকা বাড়িটা তৈরী করার উদ্দেশ্যই কিন্তু পশ্চিমবঙ্গ সরকার নিয়েছে, আর এই প্রকল্পটাই হচ্ছে আবাস যোজনা প্রকল্প হ্যাঁ তো আবার মানে এই দু চারদিন আগে এসেছিল ঠিক আছে মানে বলে গেছে, বলছে যে বাড়ি করলে মানে প্রথম যে বলছিলে না প্রথম পয় মানে টাকাটা দেবে মানে বাড়ি তৈরী করার আগে তুলতে হবে মানে বলছে যখন বাড়ি করা মানে দেখে রাখবে বা ছবি বা কিছু তুলে নিয়ে যাবে তারপরে পরবর্তী মানে যে টাকাটা ঢুকবে বলছে তারপর দেবে হ্যাঁ তাইতো হবে মানে আমিতো তোকে সেটাই বললাম, আর যেখানে তুই জানবি মানে যেখানে তুই জিজ্ঞাসা করবি সরকারি যেটা সেখানে তাই লেখা আছে

তারপর গ্রীষ্মকাল ও কিন্তু ভালোই সমস্যা হয় কিন্তু তাদের তো সামর্থ্যের মধ্যে পুরো তৈরী হয় না একটা বাড়ি করতে অনেকটাই খরচ হয় ধর, তাদের জন্য কিন্তু সরকারি আবাস যোজনা যেই প্রকল্পটা নিয়েছে এটা কিন্তু খুব একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে মানে আমার তো খুবই পছেন্দের একটা সিদ্ধান্ত যে সরকার এরকম একটা ভাবনা চিন্তা আমাদের মানুষের জন্য করছে। গ্রাম বল শহরের কথা বাদই দেই, কিন্তু শহরেও তো এরকম অনেক পরিবার আছে যারা ধর এখনো পর্যন্ত সেই ভাঙা বাড়িতে থাকছে ঠিক আছে বাড়ি ভেঙে পড়ছে, তারপর ঠিক করা বা মেরামত করার মতো সামর্থ্য নেই হুম তো তারাও হয় তো পাচ্ছে, কিন্তু সবাই পাচ্ছে না। ওই মিলিয়ে মিশিয়ে তোর পা পাচ্ছে তো এই প্রকল্পটা সত্যি আমার মতে বলে যে খুবই ভালো

একদমই তাই আর ধর উম এখন তো মানে এলাকাতে সরকার ঘরে ঘরে তো অ্যাঁ list তো দেখতে পারেই মানে এখন ধর প্রত্যেকটা এলাকাতে তোর যেকোন ধর

দেখতে চাইবি, তোর নামে বাড়িটা এসেছে কিনা? তাহলে কিন্তু দেখতে পাবি। আরেকটা কথা কি বলতো যেখানে তুই বাড়িটা করবি হ্যাঁ সেই জায়গাটা কিন্তু নিজস্ব হতে হবে তারপর দেখা গেলো তোর সেই জায়গাটা নয় কিন্তু তুই অন্য জায়গাতে নিজের বাড়ি করতে চাইছিস তাহলে কিন্তু হবে না হ্যাঁ মানে ওওইটা মানে আমার নিজস্ব মানে নিজস্ব জায়গাটায় মানে জায়গাতেই বাড়ি করতে হবে আমাকে একদম একদমই তাই এবার ধর নিজস্ব জায়গা না হলে কি হবে বাড়িটা যে তুই করবি হ্যাঁ সেটা নিজস্ব জায়গার ওপরেই তো সরকার তোকে দেখে শুনে দেবে। এবার তুই যখন form fill up টা করবি ঠিক আছে পৌরসভা হোক বা গ্রাম পঞ্চায়েত তোদের যেখানে পঞ্চায়েত office সেখানে গিয়ে তখন যে যেসব documents গুলো তোকে বললাম, ওগুলো নিয়ে গিয়ে জমা করবি একটা form দেবে সে form টা fill up করলি, fillup করার পরে জমা দেওয়ার পরে ওরা একটা সময় দেবে, যে সেই সময়ের মধ্যে তোকে গিয়ে কিন্তু আবার খোঁজ নিতে হবে যে তোর নামে সেই অ্যাঁ উম আবাস যোজনার যে সরকার থেকে যে list টা পাঠাবে সেই list টায় তোর নাম আছে কিনা? যদি ধর সেই list টায় তোর নাম থাকে তাহলে ধরে রাখ তোর অর্ধেক কাজটা হয়েই গেছে তখন তোকে আগে যেগুলো তোর কাজ গুলো করতে হবে এরপর তখন সেখানকার পঞ্চায়েত office এ যারা থাকেন আধিকারিকরা তারা তখন তখন তোকে এসে বলে দেবে যে তোমাকে এবারে এরপরে এগুলো করতে হবে হ্যাঁ তো মানে আমার যখন বাড়ি এসে যাবে তখন তো আমাকে মানে যেখানে আমি বাড়িটা করবো, সেই জায়গাটাতো আমাকে দেখতে হবে মানে এই জায়গাটায় আমি বাড়ি করবো মানে ওই জায়গাটা ঠিক ঠাক কোন সাফ সুফ করে মানে উম ই করে মানে যেখানে তা না বলে সেখানে মানে মিস্ত্রী আগে থেকে ডেকে নিয়ে সব আমাকে ঠিক ঠাক করতে হবে না তোকে কিচ্ছু করতে হবে না। তুই কিছু করতে হবে না, সমস্ত কিছু সরকারের আহ কর্মীরা এসে করবে। হুম তোর শুধু মানে যখন তোর এটা হয়ে যাবে, তারপরে সরকার থেকে লোকজন আধিকারিকরা আসবে পরে তোকে একটা map দিয়ে দেবে মানে তুই যেই যতটুকু তোর জায়গা, সেই জায়গার মধ্যে কতটুকু তুই বাড়ি পারবি? মানে সেরকম একটা পরিকল্পনা দিয়ে দেবে। সেটা ওদের ওরাই দিয়ে দেবে তুই নতুন করে কোন তৈরী করতে পারবি না, সেটার অধিকার কিন্তু তোকে সরকার দেবে না। এবার অতটুকু টাকার মধ্যে ধর যেমন ধর পঞ্চায়েতে আহ তোদের যে গ্রাম পঞ্চায়েতে শুনেছিলাম নাকি আমি আহ এক লাখ কুড়ি থেকে বোধয় আহ এক লাখ পঁচাত্তর মতো ঐরকম টাকা তোরা পাবি। তোর আমার মনে হয় না ওই টাকাতে তোর wooden মতো করে সুন্দর করে একটা উম মনে হয় একটা plan করে বাড়ি করে দিচ্ছে না দেবে আর যে মাপামাপির কাজ করছিস সেটা কিন্তু ওদে ওখানকার সরকার মানে ওদের যে আধিকারিকেরা ওরাই সমস্ত কিছু করবে। তোকে কিছু করতেই হবে না। সমস্ত বিষয়টা কিন্তু ওরাই দেখবে হ্যাঁ গো হ্যাঁ না আমি আমি কি বলছিলাম মানে আমি যদি মানে বাড়িটা ধর ওই টাকার চেয়ে ধর আমি বাড়ি থেকে কিছু টাকা লাগিয়ে ধর আমি আরো একটু ভালো করে বাড়িটা করবো তাহলে হবে না? ব্যাপারটা কি দেখ এদিকেও সরকারের প্রকল্প এবার ধর আহ তোর যদি এখন এটা কিন্তু পরে ধরে নে সরকার থেকে যতটুকু টাকা তোকে দেওয়া হচ্ছে তুই সেটুকুর মধ্যে কিন্তু বাড়িটা করতে পারবি তুই যে ভাবলি যে না আর কিছু টাকা দিয়ে বাড়িটা আরো ভালো করে করবো, আরেকটু বাড়িয়ে নিবি তাহলে কিন্তু হবে না আর যেখানে এরকম ধর হবে না আমি বলছি মানছি কিন্তু ধর এইরকমও অনেক জায়গা আছে এরকমও কাজ হচ্ছে ঠিক আছে মানে এরকম কাজ হচ্ছেই। আমি দেখছি বা দেখছি এখনও পর্যন্ত তো, কিন্তু উম এটা কিন্তু করার নিয়ম নেই ঠিক আছে হ্যাঁ আমার ওটাই বলছিলাম, আমি যদি মানে বানাতে চাই আমি মানে যেটা সরকারই আমাকে উম টাকাটা দেবে আমার ওই টাকাটাই আমার যথেষ্ট মানে যথেষ্ট বাড়ি হয়ে যাবে মানে এক খুপ আর একটা বারান্দা, আরেকটা রান্না ঘর হয়ে যাবে হ্যাঁ হবে না কেন দেখ একটা কিছু পরিকল্পনা ভেবেই কিন্তু সেরকম মানে টাকাটা দেওয়া হচ্ছে। দেখ মানে উম আহ একটা না হলো দুটো room একটা বড়ো তোর বারান্দা, রান্না ঘর, পায়খানা bathroom সব কিছু কিন্তু ওর মধ্যেই করে দেওয়া হবে। এই নিয়ে তোর ভাবনা চিন্তা করতে হবে না হ্যাঁ ওটাই তবে মানে আমাদের গ্রামে এদিকে কি হচ্ছে বলতো মানে তোমার এই দিকে মানে যেই টাকাটা আসছে ওই টাকাটা যতক্ষণ না উঠছে তবে মানে বাড়ি থেকে যে আরো কিছু টাকা লাগিয়ে মানে আগে থেকেই বাড়ি করে নিচ্ছে ঠিক আছে

হম এই মাসে পেলি কিন্তু যখন দ্বিতীয় কিস্তি যখন তুই পাবি তারজন্য একটু হয়তো অনেকটাই সময় লেগে গেলো যেমন ধর তিন চার মাস মতো সময় লেগে গেলো হয়তো কোনো কাগজ মানে বুঝতে পারছি যে সরকারের একটা processing হতে একটা সময় লাগে তো তার ফলে কি হচ্ছে তারা নিজেরাই কিন্তু বাড়িতে টাকা পয়সা লাগিয়া কাজ গুলো করে নিচ্ছে হ্যাঁ এরা কি ভাবছে বলতো যখন ধরে টাকাটা ঢুকবে তখন সেটা তু মানে তুলে নেওয়া যাবে বা তাকে দিয়ে দেওয়া হবে তা অনেকদিন তো এইভাবে কাজটাও হ্যাঁ ও ওটাই বলতে চাইছিলাম আমি মানে নিজে মানে যখন সরকারী টাকা ঢুকছে মানে একটু late হচ্ছে কিংবা কোনো problem server এ মানে উপর থেকে কোনো problem আসছে তখন মানে আমার কাকা করেছে তো মানে কাকা করেছে বলতে যখন আসছে একবার ঘরে এসেছিলো পয়সা নিয়ে পরবর্তীতে আসতে late হচ্ছিলো নিয়ে দেখলো যে যখন আসছে না তখন বাড়ি থেকে টাকা নিয়ে মানে করেছিল নিয়ে তার পরের মাসে এসেছিলো নিয়ে ওই টাকা নিয়ে আবার ছাড় দিয়েছিলো

তাদের পক্ষে ধরে মাথার ছাদ তা বানানো খুবই সমস্যা বলতে গেলে তো সরকারের উদ্যোগ হচ্ছে তাদেরকে কিছুটা সাহায্য করা হ্যাঁ হয়তো পুরোটা না করতে পারলেও যে মাথার ছাদ টা যদি তৈরি করে দেওয়া হয়

হ্যাঁ একদম একদম ঠিক বলেছো এই জল ঝড় বৃষ্টি কিংবা এই শীতে এতটা ঠান্ডা হ্যাঁ একদমই তাই মানে আমি ভেবে পাই না যে কিছু কিছু মানুষ এমন আছে এই প্রকল্পের কিন্তু দুর্ব্যবহার করে ঠিক আছে ধর যাদের ধর সামর্থ আছে তারও কিন্তু প্রকল্পটা পাচ্ছে বা নিচ্ছে জানিস তো? হ্যাঁ ওটাই ওটাই মানে কিন্তু কিছু দিন আগে বেশি হচ্ছিলো মানে যারা পেয়েছে তারা মানে double double পাচ্ছে আর যারা পায়না মানে তারা একেবারেই পাইনা মানে কিছু বলতে পারছে না হ্যাঁ কিছু কিছু আমাদের হম কিছু কিছু মানে কি আর বলবো আর ভেতরের ব্যাপার কিছু কিছু officer দের জন্য বা কিছু কিছু নেতাদের জন্য এই ব্যাপার টা হচ্ছে তারা হয়তো তদন্ত ঠিকমতো করছে না যে একবার পাওয়া সত্ত্বেও কেন বার বার করে তারা বাড়ী পাচ্ছে যারা ধর বাড়ী পাচ্ছে না তারা তো একেবারেই পাচ্ছে না আবার যারা বাড়ী পাচ্ছে তারা দুবার বাড়ী পাচ্ছে বিষয় টা আমার মতে বলে একটু দেখাটা উচিত কারণ সবার জন্য কিন্তু এই প্রকল্পটা তৈরি করা হয়েছে তো আমার মোতে বলে যে প্রকল্পটা যখন তৈরি করা হয়েছে সেটা কিন্তু আমাদের গরিব মানুষের জন্য দুঃস্থ মানুষের জন্য করা হয়েছে অবস্ যোজনা যে প্রকল্পটা তো তারা যদি ঠিকমতো ভাবে প্রকল্পটা সুযোগ সুবিধা না পায় তো সেটাকে আমার মনে হয় না ঠিক না এই বিষয় টা তাদরেকে তো আগেই দেওয়া দরকার হ্যাঁ একদম একদম ঠিক বলেছো মানে ওটাই মানে এখনকার প্রকল্পে কি বলবো মানে যে আগে ধাপে ধাপে যে পয়সাটা আসছে ঠিকআছে মানে তোমার এইদিক থেকে মানে উপর থেকে আমাদের তো এমনি পঞ্চায়েত থেকে আসছে, পঞ্চায়েত থেকে এসেছে, এবার member এর হাতে আসছে, এবার member member কি করছে, এবার যারা যারা পেয়েছে

একদম তুমি ঠিকই বলেছো, মানে এইটাই হয়ে গেছে বিষয় মানে কিছু কিছু জায়গা দেখে বলতো নিজেদের মানুষদেরকে কিন্তু ব্যাপারটা গুছিয়ে দিচ্ছে, আর যারা ভাব পাওয়ার যোগ্যতা রাখে না সত্যি পাচ্ছে না আর তো যার জন্য এইরকম ব্যাপার হচ্ছে, বেশ যাই হোক, তুই খাওয়া দাওয়া করেছিস? খাওয়া দাওয়া করেছি বলতে এসে একবার করেছি, তারপরে খাওয়া দাওয়া করবো একটু পরেই

হ্যাঁ তো ঠিক আছে তাড়াতাড়ি আমি আসছি কিন্তু তুই তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে